সামনে আমরা একজন দেখতাম পারতাসি দাঁড়াইয়া আসে ।

সাইডে গাছ আছে পিছে স্কুলের বিল্ডিং দেখতাছি আমরা।

এটার মধ্যে একটা গার্ডেন আসে এইখানে খুব সুন্দর একটা গার্ডেন যেটার মধ্যে অনেকগুলি গাছ আমরা এখানে দেখতাম --

আলু মরিচ পিঁয়াজ এইসব লিয়া বইসে দেখতাসি।

তারপরে সাইডে একটা আমরা ফায়ার এক্সটেনশন দেখতে পারতাসি।

এখানে আমরা বড়ো একটা বিল্ডিং দেখতাম পারতাসি যেটার ওপর অনেকগুলি সোলার প্লেট লাগানি আসে।

ওইখানে আমরা একটা মেশিন দেখতাছি যেটার মইধ্যে মাথা বোওইয়া চোখের পরীক্ষা করা হয়।

সামনে আমরা দরজার মধ্যে কিছু পোস্টার লাগান আছে দেখ --